এটি হলো একটি বড়ো মাঠ যার মধ্যে খেলা হ খেলা হবে।

মানে এটি একটি খেলার মাঠ বেসিকালি এটা একটি স্টেডিয়াম বলতে পারো।

আর সূর্য অস্ত হচ্ছে সেটা দেখা যাচ্ছে।

আর এখানে অনেক ও ধরনের ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে বাইক দেখা যাচ্ছে।

এটা হচ্ছে একটি গুদাম ঘর যার মদ্যে অনেকগুলো বস্তা রাখানো আছে।

একটা দুটো তিনটে সাদা কালারের কিছু একটা ইকিউভমেন্ট লাগানো আছে।

তোমরা যেতে পারো এটার এম্বিয়েন্ট অনেক ভালো উপরে অনেকগুলো লাইট জ্বলছে।

অনেক বড় বড় বিল্ডিংয়ের মধ্যে কিছু কিছু গ্লাস দিয়ে--

এটি হলো একটি ইলেকট্রনিক শপ ।

উপরে আছে গ্যাসের চুলা তারপর আছে ননস্টিক ওভেন।

এগুলি দেখা যাচ্ছে অনেক বিবিন্ন দরনের এখানে।

বাসটি দেখে মনে হচ্ছে অনেক ভালো বাস অনেক লাক্সেরইয়াস বাস বাসটি একটি রোডের উপর দাঁড়ানো আছে চার সাইডে সবুজ কালারের--

স্প্রে করানোর জন্য একটি বোতল রয়েছে জল স্প্রে করানোর জন্য।

মাঠে ঘাস নেই শুধু মাটি আছে আর সাইডে বাইডে কিছু কিছু ঘাস দেখা যাচ্ছে উপরে--

এবং অনেক সুন্দর সুন্দর গাছ আছে লাইন ধরিয়ে রাখানো আছে দূরে কিছু গাড়ি দেখা যাচ্ছে।

একটি দরজা দেখা যাচ্ছে দুটো জানলা দেখা যাচ্ছে যা দিয়ে বাইরের আলো ভিতরে আসছে।

আর এ লোকদের মদ্যে একজন লোকের হাতে একটি--